তাকে মনে রাখেন মানে এই মাতৃভূমি বা এই মাতৃভূমির যে মনুষ্য সমাজ তাকে যদি দয়া করে মনে রাখে। ভুল, দোষ, গুণ ধর, আমার যেটুকুনি দোষ আছে মানুষতো দোষে গুণে তো মানুষ, দোষে গুণের উর্দ্ধে মানুষ যেতে পারেনা, প্রত্যেকটা মানুষই দোষে গুণে ভরা সুতরাং কবিও বলছেন আমার যেটুকুনি দোষ কি দোষ তিনি দেখছেন।

মাতৃভাষা কে অসন্মান করছেন অবজ্ঞা করছে। তিনি মাতৃভাষা কে ছেড়ে তিনি বিদেশের একটি ভাষা ইংরেজি ভাষাকে তিনি

তাই কিন্তু তিনি বলছেন, প্রার্থনা করছেন মায়ের কাছে যে ভুল, দোষ, গুণ ধর, তার মানে তিনি তো একজন কবি তিনি তো সাহিত্য রচনা করতে পারেন বা জানেন তার খ্যাতিও আছে তাহলে সেইটুকু গুণ যদি মা ধরেন মাতৃভূমি ধরেন তার এই অপরাধ বা দোষটুকু যদি তিনি ক্ষমা করে দেন, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে, তালে এইটুকুনি গুণের জন্য মাতৃভূমি মাতা বঙ্গমাতা তুমি আমাকে অমর করে রাখো, অমর করে রাখো তোমার। বর দিয়ে আশীর্বাদ দিয়ে বর অর্থাৎ আশীর্বাদ দিয়ে তুমি আমাকে অমর করে রাখো। সুবরদে মানে সুন্দর ভাবে যিনি তিনি যিনি আশীর্বাদ দান করেন, সুবরদে তিনি মাতৃভূমি বা বঙ্গমাতা কে সুবরদে, জন্মদে, শ্যামা ইত্যাদি নামে

ফুটি যেন স্মৃতি জলে স্মৃতিকে এখানে জলের সাথে তুলনা করা হয়েছে, জলে যেমন কোনো ফুল সুন্দর ভাবে প্রস্ফুটিত থাকে, জলে কি ফুল ফোটে? পদ্ম ফোটে তালে পদ্ম যেমন জলের মধ্যে ফুটে থাকে সবসময়, মানসে মা যথা ফলে, এখানে মানসে কথাটার ও দুটো অর্থ একটা মন একটা মানস সরোবর, মনে

তার বঙ্গমাতার কাছে, এই নরকুলের কাছে যে তোমাদের মনে তোমাদের দেশে আমার কিন্তু একটু স্থান রেখো আমাকে তোমরা মনে স্মরণীয় করে রেখো। হ্যাঁ মানস সরোবরে যেমন সবসময় পদ্ম ফুটে থাকে এতো আমরা শুনেছি, আমরাতো সবাই জানিনা বা দেখিনি কিন্তু আমরা শুনেছি মানস সরোবরে সবসময় পদ্ম ফুটে থাকে, কারণ মানস সরোবর হলো দেবদেবীর জায়গা। তাই মানস সরোবরে বলছে মধুময় তামরস, মধুময় মানে মধুপূর্ণ, তামারস মানে পদ্মফুল। যেমন মধুপূর্ণ পদ্মফুল মধুর পদ্মফুলের মধ্যে মধু পূর্ণ থাকে তেমনি আর সেই পদ্মফুল কিন্তু Hello বন্ধুরা books of western channel আপনাদের আবার ও স্বাগত জানাই কেন সব মানুষ ধোনি ও সম্পদশালী হতে পারে না কেন পরিশম করেও সম্পদ অর্জন করা বা সম্পদ ধরে রাখা যাই না সে সকল প্রশ্ন যদি আপনার মনে অবিরাম চলতে থাকে তাহলে আপনাকে লেখক টি হার্ভ একার এর বিখ্যাত বই secrets of the millionaire mind বইটি অবশ্যই পড়তে হবে এবং জানতে হবে এই বই থেকে প্রাপ্ত আপনার সমস্ত ধরণের প্রশ্ন যেগুলি আপনি ভাবতে থাকেন তার উত্তর দেব প্রথমে লেখক বলেছেন যে বাইরের পৃথিবীতে ধনী বা সম্পদশালী হওয়ার জন্য আপনাকে অভ্যন্তরীন ভাবে ধনী হতে হবে অর্থাৎ আপনার মানুষিকতাও সেইরূপ হতে হবে লেখক বলছেন এই বইতে তিনি যা কিছু বলেছেন তার নিজের অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে বলেছেন কিন্তু তিনি এটাও বলেছেন যে যে সমস্ত সূত্র তিনি বলতে চেয়েছেন তা বহু শিক্ষাথী জীবনে প্রয়োগ করে অসাধারণ সফলতা পেয়েছে লিখক লক্ষ্য করেছিলেন যে সমস্ত ধনী বেক্তিদের চিন্তাধারায় সামঞ্জস্য থাকে এবং মদ্যবিত্ত ও গরিবদের চিন্তা ভাবনার সাথে প্রচুর পার্থ্যক্য থাকে তাই তিনি বার বার ভিতর থেকে ধনী হবার কথা বলেছেন যে সমস্ত সত্যের কথা লেখক আমাদের বলেছেন সেগুলি সম্পর্কে আমরা জানবো ধনী হবার কথা ভাবলেই যা কিছু আমাদের মাথায় আসে তা হলো ব্যবসা সম্পর্কে জ্ঞান আর্থিক ব্যবস্থাপনা বিভিন্ন ইত্যাদি এইগুলো সবই ধনী হবার জন্য গুরুত্ব পূর্ণ কিন্তু এইগুলো সবই হলো বার্জিকদিক এগুলি যতটা জরুরি ঠিক ততটাই জরুরি টাকার অভ্যন্তরীন সত্য বা দিক গুলো যেগুলো নির্ভর করে আপনার চিন্তা ভাবনা বা মানুসিকতার উপর আপনি আর্থিক ভাবে কতটা সফল হবেন তা নির্ভর করে আপনার চিন্তা আপনার চরিত্ত এবং আপনি কি বিশ্বাস করেন তার উপরে পৃথিবীর বেশিরভাগ ধনী ব্যাক্তিরাই self made millionaire এর অর্থাৎ তারা নিজের প্রচেষ্টায় ধনী হয়েছে এবং কোনো কারণে যদি তারা তাদের সম্পত্তি হারিয়েও ফেলে তাহলেও তাদের পুনো রাজ্ billionaire হয়ে উঠতে বেশি সময় লাগে না অপরদিকে আপনি কি এরকম শুনেছেন যে তো কোটি টাকার lottery পেয়েছে এবং তারপর থেকে তাকে আর কখনো দারিদ্যতার মুখ দেখতে হয়নি Lottery জেতা বেশিরভাগ মানুষই খুব তারাতারি নিজেদের আগের আর্থিক অবস্থায় ফিরে যায় কারণ প্রচুর পরিমান অর্থ সামলানোর মতো অভ্যন্তরীন বা বার্জিক জ্ঞান তাদের থাকে না বেশিরভাগ মানুষরা আর্থিক জ্ঞান সম্পর্কে সচেতন নয় আশি শতাংশ মানুষই নিজেদের জীবনে আর্থিক স্বাধীনতা পায়না লিখক বলছেন আমাদের জীবন একটি গাছের মতো এবং আমরা জীবনে যা কিছুই লাভ করি তা সেই গাছেরই ফল আমরা শুধু উপটায় আশাকরি কারণ সেটা দেখা যাচ্ছে কিন্তু সেই ফল তৈরী করছে যে গাছ তার শিকড়ের দিকে লক্ষ্যই করি না কারণ সেটা বাইরে থেকে দেখা যায়না আপনি কোটিপতি কাউকে দেখে ভাবলেন সেই ব্যাক্তি কত ভাগ্যবান

শুধু বার্জিক দিকটা দেখলে হবে না বার্জিকদিকটা ঠিক করার জন্য আপনাকে অভ্যান্তরিন ভাবে প্রস্তুতি নিতে হবে আপনি টাকা সম্মন্ধে কি ধারণা পোষণ করেন অর্থাৎ আপনার money blueprint কেমন গড়ে ওঠে কতগুলি বিষয়ে সমন্বয় হয় সেগুলি হলো TSA iscuela to RT হলো thought বা চিন্তা F হলো fillings বা অনুভূতি A হলো action বা কাজ এবং R হলো Result বা ফলাফল যে রকম চিন্তা আপনি করেন আপনার অনুভূতি ও সেই অনুযায়ী কাজ করে সেই মতো আপনি কাজ করেন এবং সেইরূপ ফল পান অর্থাৎ আপনার প্রাপ্ত ফলের পিছনে লুকিয়ে আছে আপনার করা কাজ আবার সেই কাজ আপনি করেছেন আপনার অনুভূতি অনুযায়ী যে অনুভূতি তৈরী হয়েছে আপনার চিন্তা থেকে যদি এই মুহূর্তে আপনি ধনী না হন

সেই ধারণা গুলোকে সচেতনভাবে বদলে ফেলছেন ততক্ষণ আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব নয় টাকা সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে সরিয়ে ফেলতে হবে। যেমন হয়তো আপনি ভাবেন টাকা কামানোর জন্য প্রচুর পরিশ্রম দরকার টাকায় সমস্যা ডেকে আনে টাকা এই সমস্ত সুখ দিতে পারেনা কেবলমাত্র দুর্নীতিগ্রস্তরাই টাকা করতে পারে ইত্যাদি এসব চিন্তা যদি মনের মধ্যে থাকে তাহলে আপনি নিজের অজান্তেই জানাচ্ছেন যে আপনি টাকা চান না আপনাকে positive ভাবনা ভাবতে হবে টাকা কামানোর কামাতে পরিশ্রম অবশ্যই দরকার কিন্তু সেটা আপনি কিভাবে আনন্দের সাথে উৎসাহিত হয়ে পড়তে পারেন সেটা ভাবুন শুধু টাকা উপার্জন করাটা ভাবলে হবে না আপনার ধনী হতে চাওয়ার কারণটি ও ইতিবাচক হওয়া দরকার যদি আপনার প্রচুর টাকা উপার্জনের উদ্দেশ্য হিসেবে রাগ হয় বা অন্য কারোর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা লুকিয়ে থাকে তাহলে সেই টাকা আপনাকে সুখ এনে দিতে পারবে না এবার লেখক দ্বিতীয় অধ্যায় সোথোরিটী এমন দিক বলেছে যেগুলি জানলে আমরা বুঝতে পারি ধনী এবং গরিব এবং মধ্যবিত্তদের মধ্যে কেমন ধরনের চিন্তাভাবনা থাকে এই সোথোরিটী

এখানে দেখুন যদি আপনি আগে ভেবে নেন যে জীবনে কোন কিছুই আপনার হাতে নেই তাহলে কোন কাজে উৎসাহে আপনি পাবেন না আপনি অপর সবকিছুকে দোষ দিয়ে সমস্ত কিছুকে নালিশ করে আর নিজের করার সব কাজ কে যথার্থ প্রতিপন্ন করা ক্রমাগত চেষ্টা করতে থাকলে কখনোই সফল হতে পারবেন না দু number হল ধনীরা টাকার খেলা খেলে জেতার জন্য আর গরীবেরা খেলে হেরে না যাওয়ার ভয়ে এখানে বলা হচ্ছে যে অর্থ রোজগারের মূল কারণ যদি শুধুমাত্র অস্তিত্ব রক্ষা বা নিরাপত্তা হয় তবে আপনি অর্থের প্রাচুর্য পাবেন কিভাবে যদি আপনার লক্ষ্য শুধুমাত্র আর্থিক স্বাচ্ছন্দ্য পাওয়া হয় তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না তিন number হল ধনীরা প্রতিজ্ঞাবদ্ধ হয় ধনী হওয়ার জন্য আর গরিবরা শুধুমাত্র ধনী হতে চাই এখানে লেখক বলেন ধনীরা উপযুক্ত পরিকল্পনা ও চিন্তাভাবনা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয় কিন্তু অন্যদিকে গরিবরা মনে মনে তো ধনী হওয়ার ইচ্ছে পোষণ করে কিন্তু তার জন্য প্রয়োজনীয় সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে পারে না চার number হলো ধনীরা বড় চিন্তা ভাবনা করে আর গরিবদের চিন্তাভাবনা হয় ক্ষুদ্র ধনীরা বাজারের বিনিয়োগের দিক থেকে গরিবদের থেকে অনেক এগিয়ে থাকে কারণ তারা জানে যত বেশি পরিমাণে তারা জিনিস ভালো বিনিয়োগ ব্যবসায়ী করবে লাভের পরিমাণ

পাঁচ number হলো ধনিরা সুযোগের প্রতি মনোনিবেশ করে আর গরিবের বাধা বিপত্তির প্রতি মনোনিবেশ করে এখানে বলা হচ্ছে ধনীরা মনুসংযোগ করে তারা কি চায় তার ওপর আর গরিবরা মন সংযোগ করে তারা কি চায় না সেটার উপর ধনীরা সুযোগের প্রতি মন দেয় তাই তারা বিভিন্ন রকম জায়গা থেকে আরো অনেক সুযোগ পেতে থাকে অপরদিকে গরিবরা সমস্যার প্রতি মনোযোগ দিয়ে নিজেদের জীবন সমস্যায় জর্জরিত করে তোলে ছয় number হলো ধনীরা অপর ধনী এবং সফল ব্যক্তিদের শ্রদ্ধা করে গরিবরা ধনীদের প্রতি তিক্ত মনোভাব পোষণ করে বলা হচ্ছে যদি আপনি ধনীদের প্রতি বিরোধ মনোভাব রাখেন তাদের ঈর্ষা বা ঘৃণা করেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না

আর গরিবরা নেতিবাচক ও সফল ব্যক্তিদের সঙ্গ লাভ করে লেখক এখানে বলছেন ধনীরা অন্যান্য সফল ব্যক্তিদের শ্রদ্ধা করেন তাদের দেখে নিজেদের অনুপ্রাণিত করে তোলে এবং বলে ওনারা যদি পেরে থাকেন তবে আমিও পারবো অন্যদিকে আপনি যদি নেতিবাচক লোকের দের সঙ্গ লাভ করেন তাহলে তারা জীবনে আপনাকে এগিয়ে যাওয়াতে বাধা সৃষ্টি করবে আট number হল

বা আপনার positional ব্যাপারে জানতে না পারে তাহলে আপনি তাদের কাছে পৌঁছাবেন কি করে? তাই selling ও marketing এর ব্যাপারে নেতিবাচক নয় বরং ইতিবাচক মনোভাব নিতে হবে যদি আপনি ধনী হতে চান নয় number হলো ধনীরা তাদের সমস্যা থেকে বড় গরিবরা তাদের সমস্যা থেকে ছোট বলা হচ্ছে তাদের সমস্যা গুলি থেকে দূরে পালাতে চাই কিন্তু ধনীরা নিজেদের এতটাই সমৃদ্ধ করে তোলে যে তাদের সমস্যা গুলি তখন আর সমস্যাই থাকেনা দশ number হল ধনীরা অত্যন্ত ভালো গ্রহিতা গরিব লতা একেবারেই নয় লেখক বলেছেন অনেক মানুষই নিজের যোগ্যতার সম্পর্কে সন্দেহ পবন হয়ে থাকে যদি আপনিও তাই হন তাহলে এই ভাবনা দূরে সরান ধনী হতে হলে নিজেকে যোগ্য হতেই হবে

আপনি আয় করছেন আপনি কি ততটুকু আয়ের যোগ্য নাকি আপনি ওই একই সময়ে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন সেটা আপনাকে ভেবে দেখতে হবে বারো number হল ধনীরা মনে করে দুটো পাওয়াই সম্ভব গরিবরা মনে করে নয় এটা নয় ওটা ধনীরা বাস করেপ্রাচুর্য ভরা জীবনে তাই তাদের চিন্তাভাবনাও সেই মত হয়ে থাকে আর গরিবদের চিন্তাভাবনা ও জীবন নানান সীমাবদ্ধতাই ভরা তেরো number হলো ধোনিরা তাদের network প্রতি নজর দেয় আর গরিবরা শুধুমাত্র কাজ করে উপার্জিত অর্থের প্রতি

income savings investment চোদ্দো তম হলো ধনী রা তাদের টাকাকে দক্ষতার সাথে সামলায় গরিবরা তা একেবারেই পারেন না অনেকে মনে করেন বেশি টাকা সামলানো ঝামেলা ও মাথা ব্যাথার কাজ কিন্তু বাস্তবে টাকা যদি সঠিকভাবে সামলানো যায় পরিকল্পনা সাথে তবে ধনী হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব। পনোরো তম হলো গরিবরা টাকার জন্য কাজ করে, আর ধনীদের টাকা তাদের হয়ে কাজ করে চলে ধনীরা অর্থ উপার্জনের সাথে সাথে তারা দাতের উপার্জিত টাকার কিছু অংশকে কাজে লাগাতে শুরু করে কারণ তারা জানে যত তাড়াতাড়ি এবং বেশি টাকা তাদের হয়ে কাজ করবে তত কম সময়ে তাদের সক্রিয় পরিশ্রম করতে হবে ষোলো তম হলো ধনীদের ভয় তাদের কাজকে কমাতে পারেনা গরিবের কাজ থামিয়ে দেয় বলা হচ্ছে ধনী হতে হলে বাহ্যিক ও অভ্যন্তরীণ দুটি প্রয়োজন আছে এই দুটির মাঝের সেতু হলো কাজ বা কর্ম এই সমস্ত কিছুটা যদি কাজ করা আপনাকে আমি দেন তাহলে ধনীও মুশকিল সতরো তম হলো ধনীরা ক্রমাগত শিখতে থাকে থাকে এবং নিজেদের সমৃদ্ধ করতে থাকে গরীবরা মনে করে আমরা সব জানি লেখক বলেছেন আমি সব জানি। এই কথাটি যে কোন মানুষের জন্য ক্ষতিকর যদি আপনি শুধুমাত্র কোন বিষয়ে শুনে থাকেন করে থাকেন বা অন্যের সাথে আলোচনা করে থাকেন এবং ভাবেন আপনি সেই বিষয়টি জানেন তবে আপনি মূর্খ কারণ কোন বিষয় ভালো হবে আপনি তখনই জানবেন যখন সে বিষয়টি নিয়ে আপনি বাঁচবেন অর্থাৎ নিজের সেই বিষয়টি নিয়ে বা কাজ করে জীবন কাটাবেন তো এই ছিল এই বিখ্যাত বইটির বিষয়বস্তু যেখানে লেখক আমাদের খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেন ধনিও দরিদ্রের মধ্যে বা চিন্তা ভাবনার এই তফাৎ গুলোকে এই ধরনের আরো inspiring বইগুলো সম্পর্কে জানতে দেখতে বুকস books of western channel টিকে অবশ্যই subscribe করবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে share করবেন ধন্যবাদ সম্ভবত একটা homework করেছিলাম differentiation এর ওপরে এবং আমি দেখলাম তোমাদের homework গুলো মোটামুটি তোমরা অনেকেই করেছো মূল নিয়মে অন্তরিকরণ এবং congratulation তোমাদের maximum সবারই হয়েছে এবং process টাও ঠিক ছিল মোটামোটি তো আমি একটা জিনিস তোমাকে দেখাই গত class এ আমরা কোন পর্যন্ত আসলে গিয়েছিলাম আমরা একটা কথা বলছিলাম একটু মনে করে দেখো কথাটা ছিল এমন যে যদি আমাদের কাছে একটা function থাকে ধরো y equal to f of x কেমন এখানে আমাদের y টা x এর function এখানে x হচ্ছে স্বাধীন চলক y হচ্ছে আমাদের অধীন চলক তো আমি গত class এ তোমাকে দেখিয়েছিলাম যে আমরা যদি just y এর পরবর্তন divided by x এর পরিবর্তন চিন্তা করি তো এটাকে বলা হয় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কিন্তু এইখানে যদি একটা ছোট্ট শর্ত লাগানো হয় limit then exchange to zero এই শর্তে যদি আমি এটা বের করি তখন আমরা আসলে x এর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার নির্নয় করে থাকি আর এটা কে আমরা বলেছিলাম হচ্ছে এই যে এই পুরা জিনিষটা এই যে এইটা এইটা মানে হলো আমি কি জানো x এর সাপেক্ষে x এর সাপেক্ষে আমরা y কে ব্যবকলন করছি ব্যবকলন করছি ব্যবকলন করছি বা অন্তরীকরণ করছি দুইটা কথা কিন্তু same এই ব্যাবকনল অথবা অন্তরীকরণ এই দুইটা কথা কিন্তু আসলে একই এবং এটাকে আমরা বলেছিলাম তুমি একটু অন্য ভাবে লিখতে পারো সেটা হচ্ছে একটা operator এর সাহায্যে এবং মনে করে দেখো সেই operator টা ছিল হচ্ছে ddx এটা একটা operator এবং এটা কি কি পড়তে বলেছিলাম ddx of y সুতরাং x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করা এভাবে লিখতে পারো আবার তুমি যদি চাও তাহলে এভাবেও কিন্তু লিখতে পারো এই দুই টা জিনিস কিন্তু একই জিনিস represent করে এখন আমার মনে হয় তোমরা নিশ্চই এতক্ষনে বুঝে গেছো যে কোনটা এখানে লেখাটা better এখানে অবশ্যই second টা লেখা better কারণ দেখো second টা লেখা কিন্তু তুলনা মূলক আমার কাছে মনে হয় সহজ right second টা লেখা আমার কাছে তুলনা মূলক সহজ বলে মনে হচ্ছে আচ্ছা এখন একটা ব্যাপার দেখো সেটা হলো যে এইটাকেই আমি গত class এ বলেছিলাম যে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো okay এটাও যে জিনিস এটাও কিন্তু ultimately ওই একই কথা প্রকাশ করে so আমরা এতক্ষনে নিশ্চই বুঝে গেসি এই তিনটা ব্যাপার আসলে same ই এই তিনটা ব্যাপার মানে হলো x সাপেক্ষে আমরা y কে ব্যাবকনল করছি এইখানে বলেছিলাম যে লব by হর লব by হর এভাবে ভাবলে কিন্তু এটা সম্পূর্ণ রূপে ভুল হবে এই ddx এটা মূলত একটা oprator আচ্ছা এইবার একটা ব্যাপার চিন্তা করো সেটা হলো আমরা গতদিন এইরকম একটা কাজ করেছিলাম প্রথমে যে ddx of x square ok খুব মনোযোগ সহকারে খেয়াল করো আচ্ছা ddx of x square মানে হলো যে x এর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে x square এর পরিবর্তন এর হার বের করছি কি বললাম এই কথা মানে হলো যে x এর অতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে পরিবর্তনের সাপেক্ষে x square এর পরিবর্তনের হার নির্ণয় পরিবর্তনের হার নির্ণয়। ok আমরা এইজন্য এই x square টা গোটা টা এইখানে কিন্তু বলেছিলাম যে এটা হচ্ছে একটা অধীন চলক বলেছিলাম অধীন চলক so দেখ তো এই result টা আমরা যখন মূল নিয়মে মানে হচ্ছে limit প্রয়োগ করে করেছিলাম আমরা answer পেয়েছিলাম হচ্ছে two x right two x আবার গতদিন তোমাকে আমি যেটা করতে দিয়েছিলাম সেটা ছিল এইরকম

এইটার answer তোমাদের সবারই মোটামুটি আসছিল এবং এর answer পেয়েছিলে four x to the power three বা four x cube এখন এই যে ঘটনা গুলো ঘটলো এটা কিভাবে ঘটলো বা কিভাবে আসলো আমি তোমাকে একটু hint দেই যে কিভাবে জিনিস টা আসছে তুমি খেয়াল করো এই two x আসলে আসছে কিভাবে এটার এটার মানে তো two x কিভাবে আসছে খেয়াল করো আসলে প্রথমে এই যে দুই আছে না power এই দুই তা প্রথমে আসছে খেয়াল করবা এই প্রথমে আসছে এর পরে x এর power দুই থেকে এক কমে গেছে

বলতে পারো ব্যাপার টা খেয়াল করেছো কিভাবে আমাদের two x আসছে এই two x to the power মানে কিন্তু বোঝাবে যে এটা হচ্ছে two x same ভাবে এই জিনিস টাও খেয়াল করো আমাদের এইখানে কি হলো ব্যাপার টা এইযে x যে power four ok এই four প্রথমে আসলো power থেকে চলে আসলো এর পর x এর power four বিয়োগ one এখানেও যা করলাম এখানেও কিন্তু সেই কাজটাই করা হয়েছে তো four x to the power four minus one এটার মানে কিন্তু বোঝাবে এটা হচ্ছে four x to the power three তাহলে তোমরা আমাকে বলতো দেখি কেমন লিখতে পারো ddx x to the power ধর বললাম hundred আমাকে বলতে পারবা যে এইটার result কত হবে আমাকে একটু দ্রুত comment box এ লিখে জানাও যে এইটার result টা কত হবে কারণ দেখো same process এটাকে আমরা বলি হচ্ছে x to the power n format n n মানে হচ্ছে power

এইটা কত হবে এটা কিন্তু বলতে পারবা এর মূল কারন হচ্ছে এই n এর মান কখনো দুই কখনো চার কখনো একশো কখনো minus পাঁচ anything can be okay তাহলে দেখতো আমাদের এই মানটা কত আসবে দেখি তোমরা comment box এ লিখেছো কিনা আমি একটু দেখে নেয় check করে এইতো hundred x to the power ninety nine fantastic তাহলে তোমরা যারা এটার answer দিয়েছো তোমরা answer দিয়েছো তোমরা অবশ্যই এখন এইটা try করো x to the power n টা কত হবে এইটা একটু comment box এ লিখে জানাও so এটার মান দাড়াবে হল one hundred right x to the power one hundred minus one that's means hundred x to the power ninety nine কথাটা বুঝেছ? so এইটা কিন্তু মূল নিয়মে পরার আর দরকার নাই কারন হল আমরা এইটা দেখেই বুঝে গেছি যে মূল নিয়মে যদি আমি এইটা করি এইটা আসছে এইটা করি এইটা আসছে তাহলে এইটা করলেও এটাই আসবে এখন এটা মূল নিয়মে করতে গেলে তোমার বহু জায়গা লাগবে অনেক বড় হয়ে যাবে but মূল নিয়মটা হচ্ছে basic আর মূল নিয়ম কোনটা বলছি? মূল নিয়ম হচ্ছে limit প্রয়োগ করে তারপর পরিবর্তনের হার নির্নয় করা এটাকে আমরা বলব হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করা so এইটা কত আসছে দেখি একটু বল fine এই যে এটা আসবে হচ্ছে n x to the power n minus

জাতীয় রাশি নাই লক্ষ্য করছো সুতরাং আমরা সাতকে একটা ধ্রুবক রাশি হিসাবে চিন্তা করতে পারি that means এটাকে বলা যাবে হচ্ছে d dx of ধ্রুবক clear এখন এই d dx of x square ছিল হচ্ছে x এর অতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে x square এর পরিবর্তনের হার নির্নয় তালে এটাকে আমি কী বলবো এটাকে আমি বলবো x এর পরিবর্তনের সাপেক্ষে ধ্রুবকের পরিবর্তনের হার নির্নয় তাই বলবো না? তো ভাই ধ্রুবক তো জীবনে কোনোদিন change হবে না যেমন ধরো তুমি এখানে সাত লিখলা সাত লিখে বাইরে যেয়ে কান্না কাটি করে একদম ভাসায় দিলা তো কান্নাকাটি করলে কি সাত কোনোদিন আট হবে জীবনেও না কারন সাত is always seven right সুতরাং ধ্রুবক এমন একটা রাশি যে পুরা মহাবিশ্ব যদি উল্টে যায় ধ্রুবকের কোনো পরিবর্তন কিন্তু হবে না তারমানে এই x এর সাপেক্ষে ধ্রুবকের পরিবর্তনের হার শূণ্য এইজন্য এই result টাকে আমরা zero বলতে পারি এখন তোমরা আহ অনেকেই আছো এখনো convinced হয়ত বা না

tricks টা কী খেয়াল কর tricks টা হল seven okay এর সাথে একটা এক গুন আছে না? তালে এইটাকে একটু নাটকীয়ভাবে লেখা যায় নাটকীয়ভাবে মানে হচ্ছে এরকম seven x to the power শূণ্য দেখতো এভাবে লেখা যায় কি না seven x to the power শূণ্য কেনো x to the power শূণ্য মানে কত? x to the power শূণ্যমানে হচ্ছে one আসলে সাতই আমি লিখছি তাহলে দেখ এই সাত একটা ধ্রুবক রাশি তো এইটাকে আমরা আপাতত এখান থেকে বাইরে বের করে নিয়ে আসি তার মানে হচ্ছে আমাদের তাহলে থাকবে d dx of x to the power zero আর বাইরে আমরা সাতকে নিয়ে আসছি সাত বাইরে বাইরে নিয়ে চলে গেছি এবার তুমি x to the power এ যা করছিলা এইযে এই সময় যা করছিলা ঐ কাজটাই এখানে প্রয়োগ কর এখানে প্রয়োগ কর এখানে প্রয়োগ করলে কী পাওয়া যাবে দেখ সাত আমাদের রয়েছে into প্রথমে zero আসবে right power আসবে প্রথমে কিন্তু into x to the power zero minus one এটাই করেছি n x to the power n minus one মানে হচ্ছে zero minus one তো দেখ তো ভাই এই তিনটা গুণের মধ্যে একটা শূন্য থাকার জন্য পুরা মানটাই কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে তার মানে এখান থেকে তুমি একটা খুব চমৎকার জিনিস শিখলে। যে কখনো যদি ধ্রুবককে আমরা ব্যবকলন করতে চাই তালে অবশ্যই সে মানটা কিন্তু শূন্য হবে ধ্রুবকের কখনো তুমি ব্যবকলন করলে কোনো valid result পাবা না এটা অবশ্যই zero ধ্রুবকের পরিবর্তনের কোনো হার আসলে নেই

আমি বললাম যে এইটা কত হবে? তো এই ধরনের ক্ষেত্রে যেটা করলাম সেটা ঠিক এই রকমই তার মানে হল যে four যেহেতু একটা ধ্রুবক রাশি এই জন্যে এটাকে আর ভেতরে রাখার কোনো প্রয়োজন নেই। তো তুমি কী করবা? তুমি এই four কে বাইরে নিয়ে যাবা প্রথমেই four কে বাইরে নিয়ে যাওয়ার পর তোমার কী থাকবে বল তো d dx of x to the power seven বুঝলা কী বলছি? ধ্রুবক যা আছে সেটাকে বাইরে নিয়ে চলে যাবা তালে d dx of x to the power seven so now আমাদের ব্যাপারটা দাড়াচ্ছে হচ্ছে four into d dx of x to the power seven কিন্তু তালে seven প্রথমে আসবে x to the power হবে seven minus one বুঝলে দেখ n x to the power n minus one করতেছি কিন্তু আমরা তাহলে চার সাত আঠাশ আর এখানে হবে x to the power six তালে এটা আমাদের twenty eight x to the power হ্যাঁ ধন্যবাদ তোমরা তো অনেকেই answer দিয়েছ সঠিক answer তাহলে দেখ ব্যাপারটা কিন্তু খুব একটা আমার মনে হয় জটিল না এটা যদি বুঝতে পার তাহলে কিন্তু বেশ মজাই হয়ত বা এটা পাওয়া যাবে আরেকটা জিনিস একটু তোমাকে দেখাই ধর এমন কিছু একটা পেলে d dx of three by x to the power two এরকম পেয়েছ এখন এটা দেখে খবরদার আবার x square মনে করো না কিন্তু এটা কিন্তু x square না এটা one by x square তার মানে এইটাকে তুমি কি লিখতে পারো জানো? এটাকে লিখতে পারো হচ্ছে খেয়াল কর এই তিনটা ধ্রুবক প্রথমেই বলেছি এই ভিতরে ধ্রুবক যা থাকবে এটাকে বাইরে নিয়ে চলে যেতে হবে আর এখন আমাদের আছে হচ্ছে d dx of x to the power minus two minus two কেমনে হইল? one by x square আছে তো one by x square মানে হচ্ছে x to the power minus two এখন খেয়াল কর এইযে x to the power minus two দেখা যাচ্ছে এটাকে কী বলা যেতে পারে? minus two প্রথমে আনব বা তিন তো আমাদের শুরু থেকেই ছিল into খেয়াল করবা কিন্তু

Global warming বলতে সাধারণত সময় বা কারণ নিরপেক্ষ হলেও মূলত ইদানিং কালের উষ্ণতা বৃদ্ধিকেই নির্দেশ করে এবং এটি মানুষের কার্য কর্মের প্রভাবেই ঘটছে

আর জলবায়ু বিভিন্নতা কে অন্য কারণে সৃষ্ট জলবায়ুর পরিবর্তন হওয়া তে ব্যাবহার করেছে কিছু কিছু সংঘঠন মানুষের কারণে পরিবর্তন সমূহকে মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তন বলে এই Global warming সে যে কারনে হয় সেগুলো হচ্ছে প্রথমত Green House Gas এর সম প্রভাব Carbon Dioxide এবং Carbon Monoxide, Sulphur Dioxide এবং Sulphur এর অন্যান্য oxide এর সমূহ Nitric Oxide, Chlorofluoro Carbon ইত্যাদি Green House Gas গুলি পৃথিবীর এস্থান থেকে তাপ বিতরন করে এই তাপ infrared বিকিরণ রূপে গ্রহের বায়ুমণ্ডল লেগে এবং gas গুলি দ্বারা শোষিত হয়ে এবং নির্গত হয় ফলে বিভিন্ন বায়ুমণ্ডল এবং পৃষ্ঠপোষক কে উষ্ণ করে। পৃথিবী তে স্বাভাবিক ভাবেই Green House Gas এর পরিমাণ যুক্ত বায়ুমন্ডল পৃষ্ঠ-এ বায়ুমন্ডলের পৃষ্ঠের কাছে তার তাপমাত্রা প্রায় তেত্রিশ degree celsius কম থাকে যাতে তাদের অনুপস্থিতি কমাবে পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়া পৃথিবী এর গড় তাপমাত্রা জলের তাপমাত্রার চেয়ে কম হবে পৃথিবীর Green House Gas গুলি water বাষ্প যা Green House এর প্রভাবে প্রায় ছত্তিরিশ থেকে সত্তর Percent কারণ সৃষ্টি করে Carbon Dioxide যা নয় থেকে ছাব্বিশ Percent কারণ Methane যা চার থেকে নয় Percent কারন Ozone যা তিন থেকে সাত Percent কারণ সৌর তারতম্যের তথ্য সূর্য পৃথিবীর একটি প্রাথমিক শক্তি উৎস হিসেবে আগত সূর্যালোকের পরিবর্তন সরাসরি জলবায়ু ব্যবস্থাকে পরিবর্তিত করে সৌর অনাক্রমতা উনিশশো আঠাত্তর সাল থেকে সরাসরি উপগ্রহ দ্বারা পরিমাপ করা হয়েছে কিন্তু পরোক্ষ বা পড়ি কিন্তু পরোক্ষ পরিমাপ ষোলোশো দশকের দিকে শুরু হয় সূর্যের শক্তি পৃথিবীতে পৌঁছানোর পরিমান কোন উদ্যমুখী প্রবণতা নেই তাই এটি বর্তমানে উষ্ণায়নের জন্য দায়ী নয় জলবায়ু মণ্ডল গুলি সাম্প্রতিক দশক গুলিতে সৌর Output এবং আগ্নেয়গিরি কার্যকলাপের কেবলমাত্র বৈচিত্র বিবেচনা করে দ্রুত উষ্ণায়নের পুনর উৎপাদন করতে পারে না গবেষক ও পরিবেশ বিদ্যার বিশ্ব উষ্ণায়নের নির্মিত চারটি পদক্ষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রদান করেছেন এক মানুষ সচেতনসচেতনতা এই গাড়ি ধোয়া কারখানায় ইত্যাদির CFC নির CFC নির্গত হয় এমন যন্ত্রপাতি ব্যবহার কমিয়ে আনা জীবাশ্ম জ্বালিজ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা মানুষ সচেতনতা Global warming এর রুখতে মানুষ সচেনতার সর্বপ্রথম জরুরি মানুষ সচেতন না হলে Global warming কোনোভাবেই আটকানো সম্ভব নয় গাড়ি ধোয়া কলকারখানা ইত্যাদির রোধ আজকাল গাড়ির ধোয়া কলকারখানায় Temperature অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এগুলি কমানো হলেও এগুলো থেকে বাঁচতে গেলে কেমন গাড়ি যদি পুরোপুরি Battery চালিত হয়ে যায় তাহলে তাহলে সে ক্ষেত্রে Global warming অনেকটা কমানো হবে আর কারখানার ইত্যাদির রোধ এটির ব্যবস্থা সরকারকে দেখতে হবে এমন কোন machine বানানো যাতে ধোয়া কমায় CFC নির্গত এমন যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে আনা যেইসব যন্ত্রপাতিতে CFC নির্গতায় সেগুলির বিকল্প ব্যবহার সরকারকে আনতে হবে সে দিন সেদিকের ব্যবহার মানুষকেও কমাতে হবে দেখতে হবে এতে Gobal warming কমবে Temperature কমবে কারণ Global warming হলে বরফ বলতে শুরু করছে তাতে অনেক জায়গায় ডুবে যাওয়ার chance থাকতে পারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করতে হবে জীবাশ্ম জ্বালানি তে ধোয়া সৃষ্টি হয় এবং তাদের Global warming এর সম্ভাবনা থেকে যায় বায়ুমন্ডলে Carbon dioxide এর বৃদ্ধি মহাসাগর গুলিতে Co two দ্রবিভবনের হার বাড়ায় এগারোয় Febuary দুহাজার শাত তারিখে দ্রবীভূত Carbon Dioxide জলের সাথে বিক্রিয়া করে Carbonic Acid উৎপন্ন করে এর ফলে মহাসাগরের অমলায়ান ঘটে যেহেতু জৈব ব্যবস্থা গুলি ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ এ তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় Global warming এ ozone এর স্তরের ক্ষয়ের সম্ভাবনা থাকে যদিও গণমাধ্যম গুলি বৈশিক উষ্ণায়ন ও ওজনের স্তরের ক্ষয়ে অনেক সোসময় পাশাপাশি উল্লেখ করা হয়, এদের মধ্যে সেরকম সরাসরি সম্পর্কই কম এই দুটি প্রোপঞ্চ মূলত ভাবে মূলত পাশ ভাবে সম্পর্কিত Carbon Dioxide বিকিরণ গত চাপ প্রয়োগ করে ভূপৃষ্ঠের কাছাকাছি এলাকা যে উষ্ণায়ন ঘটে সেই একই প্রক্রিয়ায় Strato মন্ডল কে শীতল করে আবার এই শীতলায়ন ওজন স্তরের ক্ষয় ozone ফুটোর সংখ্যা বৃদ্ধি করে বিপরীত ভাবে ozone স্তর ক্ষয় এবং জলবায়ু ব্যবস্থার উপর বিক্রয়নগত চাপ সৃষ্টি করে এখানে দুটি বিপরীত ক্রিয়া কাজ করছে ozone এর স্তর ক্ষয়ের ক্ষয়ে যাওয়া আরো বেশি সৌর বিকিরণ পৃথিবীতে আসতে পারে ফলে Strato মন্ডল এর পরিবর্তে Tropo মন্ডল উত্তপ্ত হয় হাওয়া ফলে শীতলক্ষ Strato মন্ডল তরঙ্গ বিকিরণে নিচে Tropo মন্ডল এ পাঠায় যা Tropo মন্ডল শীতল করে সব মিলিয়ে দেখা গেছে শীতলায়ন ক্রিয়ার প্রভাবই বেশি IPCC এই সিদ্ধান্তটা পৌঁছেছে যে বিগত দুই দশকের Stratosphere উল্লেখ যোগ্য ক্ষয়ে পুতলস্ত Troposphere নেতিবাচক প্রভাব ফেলেছে Green House এর Effect এর একটি অন্যতম মজুর ভবিষ্যৎবাণী ছিল যে Strato মন্ডল ঠান্ডা হয়ে যাবে যদি ঠান্ডা হয়ে যায় ব্যাপারটি পর্যবেক্ষণ করা হচ্ছে Green House এর কারণে সৃষ্ট পরিবর্তন এবং ozone শুন্যিকরনের কারনে সৃষ্ট পরিবর্তনকে আলাদা করে সহজ বেপার নয় যদিও উভয়েই সত্যিকরণের সহায়তা করবে যাই হোক অগণিত Strato মন্ডল New model তৈরী করার মাধ্যমে এটা হয়তো সম্ভব হবে Noah বোতাত্ত্বিক Dynamic Dynamics গবেষণাগারে কারণে ফলাফল দেখায় যে কুড়ি কিমি অতি Green House Gas এর সহ্য করনে অবধমিত করছে ozone সনীকরণ রাসায়নিক উপাদান গুলি হল Green House Gas যে গুলি Green House যে গুলি reRadioactive forming well mixed green house gas ozone হ্রাস পেলে তা অতিবেগুনির মাত্রা বাড়ানোর দিকে নিয়ে যায় অতি বেগুনি তেজস্ক্রিয়তাই সম্ভবত সামুদ্রিক শ্যাওলার মৃত্যুর ধ্বংসের জন্য দায় সমুদ্রের গভীর গভীরে ডুবন্ত Carbon Dioxide এর মতই কাজ করে সেই বিবরণী সম্ভবত Lead to decrease in carbon detox আর তাতে বৈশ্বিক Carbon Dioxide এর মাত্রা বাড়িয়ে দেয় ভোক্তাবাদি শুধু সামাজিক বিপর্যয় ডেকে আনে তা নয় পরিবেশ দূষণের পেছনে ও ভোক্তাবাদ এক বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন অনেক গবেষক লেখক অধ্যাপক

আহাহা দুহাজার নয় end ConstantWritenOn recordNASAearth Obsivatory image of the উন্নিশ আঠারোশো শাত থেকে উনিশশো সালের তুলনায়